তার জন্য এগুলো অনেক ভেঙে ও গেছে তার জন্য অনেক কিছুই এখানে ছিল যেগুলো এখন দেখতে পাওয়া যায় না এখানে নানারকম এর ডিজাইন মূর্তি বানানো এছাড়াও --

এটি হলো একটি কলকাতা পৌরসভা সাধারণত এইসব জায়গায় নাগরিকদের জন্য নানারকম সুযোগ-সুবিধা থাকে কোন অসুবিধা হলো যে কোন কিছুর ব্যাপারে --

এটি সাধারণত শিক্ষার জন্য খুবই ভালো এখানে সব রকমের সবকিছু ভালো করে পড়ানো হয়।

এইসব জায়গা থেকে ফুল খুবই ফ্রেশ -ও পরিষ্কার আশে এইসব ফুল থেকে আমরা অনেক জায়গায় অনেক কিছু করি এই জায়গার ফুল গুলো থেকে খুব কমেও পা--

শিক্ষার উপর বডি র উপ এছাড়াও কার্যকলাপের উপরেও অনেক শিক্ষাদান করানো হয় এই সব বিদ্যালয় খুব সু--